এই ছবিতে একটি রাস্তা দেখতে পাচ্ছে রাস্তার বিপরীত দিকে একটি রিসর্ট বা হোটেল দেখতে পাওয়া যা --

মাছটির বিপরীত দিকে কিছু বড় বড় গাছ নারকেল গাছ দেখতে পাওয়া যাচ্ছে এবং মাটির সামনের দিকে--

এই ছবিতে একটি পুরনো বাড়ি দেখতে পাওয়া যা --

এবং সেই পার্ক এ অনেক মানুষদের ঘুরতে দেখা যা --

খুব বড় বড় গাছও দেখা যাচ্ছে । পার্ক - টির সামনে মাটির স্টেজ করা এবং তার উপর একটি মাটির মূর্তি তৈরি করা আ--

একটি লোক সাইকেল চালিয়ে যেতে দেখা যাচ্ছে রাস্তার থেকে একটু দূরে একটি সুন্দর কমপ্লেক্স বা বিল্ডিং --

এবং নদীর জল ব্যবহার করতে দেখা যায় ।

এই ছবিতে একটি রাস্তা দেখতে পা --

এই ছবিতে একটি দোকান দেখা যাচ্ছে দোকানটিতে একটি ছেলে হাতে কফি নিয়ে দাঁড়িয়ে রয়ে --

এই ছবিতে একটি লোক কে দেখা যাচ্ছে উনি কিছু তৈরি করছেন এছাড়াও তার পাশে দুটি বড় বড় জেনারেটর দেখতে পাওয়া যা --

এই ছবিতে বেশ কিছু জামাকাপড় দেখতে পাওয়া যায়।

এখানে কোন জনগণের ভিড় দেখা যাচ্ছে না।

এই ছবিতে অনেকগুলি বই দেখতে পা--

এই ছবিতে প্রচুর মাছ দেখতে পাওয়া যা --

এই ছবিতে একটি স্টেজ দেখা যাচ্ছে স্টেজ এর উপর শিল্পীরা নৃত্য এবং --

এটি একটি মুভি থিয়েটার এর --

এবং সেলুন টি কাঁচ দিয়ে ডেকোরেশন করা।

এই ছবিতে একটি ক্লাব দেখা যাচ্ছে । ক্লাব -টির নাম আদ্যশক্তি মা মুখ্য বাকল ।

এবং গোটা শহরটির আভা দেখা যাচ্ছে এবং সেই লাইট এর প্রতিফলন জলেতে দেখতে পাওয়া যা --

ছবিটিতে দুর্গা ঠাকুর দেখা যাচ্ছেন এবং সেখানে ব্রাহ্মণরা দাঁড়িয়ে পূজা করতে দেখা যা --

ছবিটির সামনে অনেক ভক্ত দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এবং সুন্দর প্যান্ডেল দেখা যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে।